হ্যা ঠিক আছে বেশ তাহলে আমিও তাহলে sir কে একবার ফোন করব sir কি বলছে দেখি হ্যা ঠিক আছে।

হম ঠিক আছে। বন্ধু বর্ষাকাল সম্পর্কে মানে বর্ষাকাল এ মানে কেমন অভিজ্ঞতা আছে বর্ষাকাল সম্পর্কে তোমার একটু জানতে পারবা? বর্ষাকাল মূলততো তোমার বর্তমান বাংলাদেশে বর্ষাকালতো খুবই কম কারণ শীত আবহওয়ার কারণে বর্ষাকালতো কমেই গেছে বলা যায়।

হ্যাঁ এই যে বৃষ্টির কারণে কিন্তু শীত আর গরম কিন্তু বেশি করে অতিরিক্ত। হ্যাঁ হ্যাঁ তোমার যে বর্ষাতে মূলত বর্ষাকাল শুরু হওয়ার কথাতো তোমার মে থেকে, কিন্তু এখন দেখা যায় বর্ষা শুরু হয়, মে থেকে শুরু হয় কিন্তু খুবই কম, আহ জুনের শেষে গিয়ে,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

হ্যাঁ অসময়েই বেশি বর্ষার, আবার যখন হচ্ছে তোমার লঘুচাপ টাপ দেখা যায় তখন যে, একটানা একসপ্তা বর্ষা। হ্যাঁ নিম্নচাপ জিনিসটা খুবই খারাপ জিনিস, এই জিনিস দেখা যায় যে বাড়ি থেকে বের হওয়া যায় না, দিনমজুর যারা দিন আনে দিন খায় তাদের তো বাড়ি থেকে বের হওয়ার উপায় নেই বর্ষাকাল।

হম খাইতে গেলে তো কাজ করতেই হবে না? সেটাই পেটের দায়ে কাজ করা লাগবে। হ্যাঁ সেটাই। তখন আসলে কাজ তো খুব কম মানে বর্ষার স~ সময় যখন বের হতে পারে না, কাজ তো খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ সেটাই, তবে এই যে যারা ভ্যান রিক্সা চালায় তারা কিন্তু একপা হাঁটু পানির ভিতরেও এই কাজটা করে খায়। ঐ তো পেটের দায়ে তো করাই লাগে। তোমার বর্ষাকালের কোনো সুন্দর স্মৃতি আছে? বর্ষার স্মৃতি বলতে তো ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম শৈশবে, তখন ঐ যে বৃষ্টি হলেই সবাই মিলে ফুটবল খেলতে বের হতাম।

হ্যাঁ ঐ যে বৃষ্টিতে ভিজে যাচ্ছে ফুটবল খেলা এই জিনিসটা কিন্তু সবাই করে। এখন মানে এখন কমে গেছে। কিন্তু আগে এটা অনেক এ ছিল যে, বর্ষা শুরু হলে ঘুম হতো না, সবাই মিলে খেলতে বের হবো বল নিয়ে। হ্যাঁ ফুটবল খেলতে খেলতেই কাদা মেখে তারপরে তোমার যে নদী অথবা পুকুরে গোসল করা।

অনেক সময় দেখা যেত যে, বর্ষায় কি মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে ঠান্ডা লেগে জ্বর এসে যাওয়ার মতো অবস্থা।

হ্যাঁ ঐ দিনগুলোতো আসলে আর ফিরে আসবে না। তবে এই যে ছোটোবেলায় যখন school এ পড়তাম,

হটাৎ করে তো বৃষ্টি আসতো। সকালে school এ যাচ্ছি হটাৎ করে যাইতে যাইতে যাইতে school এ মাঠের ভিতরে ওই পানি হলেই মাটি তেলা থাকে ওখানে অনেক পড়ে গেছি। মানে school এর জামাকাপড়,

হ্যাঁ school যাওয়ার পথে তোমার হচ্ছে বৃষ্টি কিংবা আসার পথে বৃষ্টি, হ্যাঁ তারপরে ঐ যে sir এর কাছ থেকে ছুটি নিয়ে আসলে এই করবে, sir এই ভাবে তো class করতে পারবো না? তুমি কখনো কি school মাঠে বৃষ্টি~ বৃষ্টিতে ভিজছো? না school তো এভাবে বৃষ্টিতে ভেজার সুযোগ হয় না? তবে school ছুটি দেওয়ার সময় বাড়ি আসতে আসতে বৃষ্টিতে ভিজে গেছি। হ্যাঁ ওইটা আমিও অনেকবার সাইকেল নিয়ে school থেকে আসার পথে বৃষ্টি শুরু। বর্ষাকালে তো সবদিন ছাতা ঐভাবে school এ নিয়ে যেতে মনে থাকে না? আর দেখা যাচ্ছে যে আকাশ পরিষ্কার ছাতা নিতে হবে না। এবার তোমার school ছুটির সময় কিংবা school এ যাওয়ার সময় বৃষ্টি শুরু হলো তবে এই যখন নিম্নচাপের সময় অনেক যারা সেই আমরা যেমন ছাত্র মানে সেই পিতা school এ যাওয়া লাগে না, বাড়ি বসে থাকতে কিন্তু আলাদা একটা ভালো লাগে।

হ্যাঁ অনেকে ওরকম আছে, তারপরে এই বৃষ্টির এই দিন কিন্তু খিঁচুড়ি কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষই কিন্তু খিঁচুড়ি খায়। হম এটা তো আমরা এখনও করি যে আমরা campus এ ওগুলো যারা ছাত্র থাকি বৃষ্টি হলে আমরা সবাই মিলে রান্নাবান্না করি বাজার থেকে নিয়ে এসে তোমার হচ্ছে একসাথে রান্না করে খাওয়াদাওয়া। হ্যাঁ ঠান্~ ঠান্ডা আবহওয়ায় গরম গরম খিঁচুড়ি খেতে খেতে অন্যরকম একটা মজা। হম তারপরে তোমাদের ঢাকা শহরের জন্য কিন্তু এই যে, এই অল্প বৃষ্টি নিম্নচাপ এগুলো কিন্তু অনেক ভয়াবহ।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

তারপরে মানুষ গর্তে পড়ে মানুষের বিভিন্ন রকম সমস্যা হয় কিন্তু। হম হম হম তারপরে তোমার হচ্ছে বৃষ্টির দিনে যাদের আরকি রাস্তায় যারা থাকে তাদেরও তো অনেক কষ্ট। তবে বৃষ্টির দিনে আর একটা জিনিস আছে হুট করে দেখবা যে, গরম লাগছে আবার ঠান্ডা লাগছে। এই দুটো জিনিস একসাথে অনেক সুন্দর লাগে।

আর বৃষ্টির সাথে আর একটা জিনিস হয় যে, ঝড় হয় মাঝে সাঝে এই জিনিসটাও আবার একটু ই।

অনেক মানুষের অনেক সমস্যার সৃষ্টি হয় কারণ বৃষ্টিতে তুমুল বৃষ্টি যখন শুরু হয় সাথে সাথে ঝড়ও আসে, গ্রামাঞ্চলে গাছপালা ভেঙে পড়ে মানুষের তো অনেক যানবাহনের ক্ষতি হয়, হ্যাঁ এই খারাপ আবহওয়ার কারণে তাদের তো মনে করো অনেকদিন current র একটা এ থাকে বিদ্যুত যায়না তাদের ওখানে। তবে তোমার হচ্ছে বাংলাদেশের আবহওয়াতো মানে কৃষিজনক ভাবে উপকারী, তো বৃষ্টি বৃষ্টিটা খুবই মানে কৃষিক্ষেত্রে বৃষ্টি খুবই বড়ো ভূমিকা রাখে। হ্যাঁ ঐ যে ধানের মাঠ,

তারপরে তোমার বৃষ্টিতে বৃষ্টির পড়ে নদীতে নেমে পলি নিয়ে আসে এটা তোমার মানে কৃষির জন্য তো উপকারী। হ্যাঁ ওর জন্য চাষাবাদ একটু ভালো হয়ই। তবে আবার তোমার ওই যে অতি~ অতিরক্ত যে বৃষ্টিটা হয় ওর জন্য কিন্তু নদী ভাঙ্গনও হয়। হ্যাঁ তোমার নদী ভাঙতে শুরু করে, বন্যার সৃষ্টি হয়। তবে এই যে বর্ষাকালের এই আবহওয়া ভালো খারাপ সবদিক মিলিয়ে অনেক ভালোলাগা খারাপলাগা আছে। কিন্তু যখন তোমার অতিবৃষ্টি তোমার বন্যার সৃষ্টি করে। তখন তো এটা দেশের জন্য ক্ষতি তোমার জনগণের জন্যও ক্ষতি। না এই সময় অনেক অনেক বিভিন্ন রোগও ছড়ায় পানিবাহিত। হ্যাঁ রোগ ছড়ায়। মানে সামাজিকভাবে তারপরেও ঐ যে দেশের তো যারা মানে যারা ধনী লোক তারা তো এগিয়ে আসে। মানুষের মানুষ তো মানুষের জন্য, একজনের বিপদে আর একজন অবশ্য়ই এগিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ তোমার এই যে এই যে, দুহাজার বাইশ সালে যে, বন্যার কারণে যে সিলেটে সেই সিলেটের অনেকটা মানে বৃষ্টি থেকে অতিবৃষ্টি থেকে যে বন্যা চলে আসে, তারপরে ঐ যে ভারতের ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়েছিল, ঐজন্যই বন্যাটা আরও মানে বেশি আসছে, ভারতের পানি সব

হ্যাঁ অনেকে দেখসি কেউ কেউ মানে অন্যভাবে টাকা দিয়েছে কেউ কেউ সরাসরি যেয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ ওদের টাকা থেকে ত্রাণ নিয়ে গিয়েছিলো।

যার ফলে তো তারা টাকা তুলে অনেকে মানে ঘরবাড়ি করে দিয়ে আসছে ওখানে মানে পানি নেমে যাওয়ার পরে।

এটা এটা অবশ্য় ঠিক, তা আধুনিক ব্যবস্থার কারণে আমরা পূর্বাভাস পাচ্ছি আবহওয়ার সংবাদগুলো আগে থেকেই আমরা জানতে পারছি যে, কখন কি হয়? হ্যাঁ আবহওয়ার এই সংবাদ আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা TV তে তো সবসময়ই প্রচার করা হয়। হম হম তারপরে তোমার তো সবকিছুরই একটা নির্দিষ্ট website আছে, website এ গেলে জানা যায়। Website আর কতজন ব্যবহার করে? মানুষ TV দেখেই বেশি এগুলো জানতে পারে। তাও ঠিক TV channel তো সব~ সবসময় সম্প্রচার করা হয়। কবে থেকে কতদিন বৃষ্টি হবে? কবে রোদ বেরবে? এগুলো সব তারা ঐভাবে বলে দেয়।

বাংলাদেশে তো এখন বৃষ্টি বর্তমানে বৃষ্টি হলেই তো বন্যা নিয়ে আসে দেখা যায়, এখন বেশিরভাগ বৃষ্টিই কিন্তু নিম্নচাপ? হ্যাঁ ঐ যে অসময়ে বৃষ্টি হয়। যার কারণে তোমার তোমার হচ্ছে অতিবৃষ্টি যখন আসে, অতিবৃষ্টিতো নিম্নচাপের কারণে এর সাথে ঘূর্ণিঝড় কিংবা বিভিন্ন ঝড়ের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করে। এই বর্ষাকাল অনেক গরীব দুঃখীদের যাদের টিনের বাসা আছে, তাদের কিন্তু বাসার পানিও পড়ে কিন্তু বাড়ির ভিতরে?

হ্যাঁ টিনের বাসায় পানি পড়ে ভিতরে, বুঝতে পারসি, আর এখন তো তোমার ঐ যে আগে যেরম খড়কুটর যে ঘরগুলো দেখা যেত ওগুলো তো এখন আর নেই।

হ্যাঁ হ্যাঁ গোলপাতার সনের যে ঘরগুলো ছিল ঐগুলো তো এখন আর নাই? না এখন বাংলাদেশের আবহওয়া যতই অনুকূল থাকুক, তবে মানুষের জীবনযাত্রার মান একটু হলেও উন্নত হইসে আগের থেকে।

কিছু বৃষ্টি আবার অতি romantic. কিন্তু সবার কাছে তো ভায়া romantic না? হ্যাঁ তবে এই যে বৃষ্টির দিন সারাদিন বাসায় আছি, হটাৎ করে বাইরে যেতে গেলে কেমন একটা খারাপ লাগে যে, কাদা পানি লাগবে গায়ে? হ্যাঁ সেটাই। কিন্তু যাদের বাসা তোমার গ্রামে তাদের জন্য তো অনেক,

সবাই সময় দিতে পারে তা বলে।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 তবে তোমার কথা হল যে অনেকসময় কিন্তু দেখা যায় যে, বৃষ্টির সসময় যা internet slow থাকে। হম তবে এই বৃষ্টি কিন্তু সামুদ্রিক অঞ্চলের জন্য খুবই একটা ভয়াবহ। মাত্রা বহন করে। বিষয়টা সেটা ঠিক বলা যায়। ভয়াবহ বা গম্ভীর, তবে আমাদের বাংলাদেশের আবহওয়া দপ্তর থেকে তো সব তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রচার করা হয়। তারা তো যথেষ্ট করার চেষ্টা করে। তারা সবসময়ই কাজে লেগে থাকে যে, কখন কি পরিমাণে আবহওয়া? কিংবা বাইরের দেশের আবহওয়ার সাথে তুলনা করে নিজেদের দেশের আবহওয়া। হ্যাঁ সেটাই। Hello দিদি, কেমন আছো, ভালো আছো? এই তো চলছে তারপর কি খবর? এইতো চলছে এখন শরীর কেমন? শরীর এখন আছে মোটামোটি সব ঠিকঠাকই চলছে তারপর তোমাদের কি খবর বলো? একদম। আমাদেরও মোটামটি ঠিকঠাক চলছে কিন্তু এখন weather যেরকম change হচ্ছে তাতেই একদম health টা ভাল যাচ্ছে না। একটা ভাল মানে lifestyle lead করার জন্য বা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 মানে তাদের যা schedule হয়ে গেছে সেই অনুযায়ী দৌড়তে গিয়ে আসলে আমরা health টাকে ভীষণ ভাবে উপেক্ষা করে ফেলি। সবসময় ঠিক মতন সময় মতন আমরা খাওয়া দাওয়া, করছি না তারপরে আমাদের আহ রোজকার যে একটু সামান্য যদি আমরা আহ যোগাসন এইটুকু যদি আমরা করি আর একটু যদি খাওয়া দাওয়া সম্ভব হয় না। রোজকার আমাদের এখন যা কাজের আহ মানে যা ধরণ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 নজর দেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ একদমই। আমিও একমত কিন্তু আজকাল কার দিনে মানুষের কাজের এত চাপ বেড়েছে ব্যস্ত life হয়ে গেছে মানুষের lifestyle এত ব্যস্ত, সারাদিন ছোটাছটি।

gym খুব করাটা জরুরী নাকি একটু খানি যোগ ব্যাম করা একটু খানি হাটা বা একটু প্রাণায়াম করা এই ধরনের কিছু জিনিস maintain করলেই হবে। এটা দেখ একেক জনের একেক টা জিনিস পছন্দ, এটা একটা বড় বিষয়।

কথা টা বললে সেটার ব্যাপারে একটু বলি যে gym করার শরীর চর্চার ব্যাপারে,

routine এর মধ্যে আমাদের। তো শরীর চর্চা ব্যাপার টা আমাদের আহ দৈনন্দিন জীবনে এখন সবাই যেটার পেছনে দৌড়চ্ছে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

তো কি ওজনের সমস্যা থেকে gym এর নামটা সবাই আগে দেখতে পাচ্ছে। আর তারপর যেই একজন ভর্তি হচ্ছে তার আহ প্রভাব পড়ছে তার পারিপার্শ্বিক তার বন্ধুবান্ধব বা অফিসে যারা কাজ করছে তাদের উপরে তারাও গিয়ে সেই ভাল।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 খুবি ভাল। আমরা একটু যোগাসন করি।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 তখন যেমন তখন সেরোম এরোম একটা কথাই আছে। আগ্রহ নেয় তাহলে নিশ্চয়ই সেটার জন্য সে মানে বা এক সপ্তাহ হয়তো গিয়ে তার আহ মানে দেখা গেল আর যাওয়া হল না।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 ক্ষতি করে ফেলছে নিজের অজান্তেই। যেটাই করুক না কেন সেটা যদি করে সেটা আমার মনে হয় সেটাই ঠিক। কারর আহ কতোটা উপকার হয় আমার জানা নেই। আমার নিজের যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমার যেটুকুনই আমি পারব কোনটা সেটা বাছাই করাটা খুব দরকার কি মনে হয় হ্যাঁ। একদম আমাদের দৈনন্দিন জীবনে morning walk টা খুব বড় ভূমিকা মানে ইয়ে করে মানে পালন করে আমাদের health ঠিক রাখার জন্য। আর এছাড়া, আমাদের সকালবেলা একটুখানি যোগাসন প্রাণায়াম এগুলা করাই যায়। এতে অনেকটা মানে শরীর স্বাস্থ্য ভালো থাকে। এছাড়া আমাদের gym করাটা compulsory সেটা কোন ব্যাপার না। অনেকেই gym করে না অথচ দেখবে যে, অনেক বয়স অবধি খুব fit তারা। কিন্তু তারা যথেষ্ট কর্মঠ হয়। আমার মনে হয় যে আমরা যত এ~মানে আলীশ্যে করে জীবনটা অতিবাহিত করব ততো আমাদের health খারাপ হবে আর কিছু না। ততো আমাদের বিভিন্নভাবে health এর উপর effect পড়বে। সুতরাং যত আমরা কাজের মধ্যে থাকবো কর্মঠ থাকবো। অবশ্যই ভালো খাবার-দাবার যেগুলো উপকারী আবার সেগুলো গ্রহণ করতে হবে সময়ে সময়ে খেতে হবে। তাহলে আমার মনে হয় health টা অনেকটাই fit থাকবে। আর তাছাড়া আমার যেটা মনে হয় যে, আহ gym করলে আমাদের মানে আহ সেই সময়টার জন্য আমাদের মানে health টা একটু ভালো থাকে। তার সাথে অনেক restriction ও চলে আসে যেমন, অনেক রকম খাবার-দাবার নিষিদ্ধ হয়ে যায়। অনেক রকম diet plan এর মধ্যে থাকতে হয়। কিন্তু আমরা যদি একটুখানি maintain করে খাওয়া দাওয়া করি তাহলে অতটা আহ restriction এর দরকারই পড়ে না তাই না। আহ বলতে চাইছিনা যে আহ একদিন হঠাৎ করে একটা কিছু বিশাল বড় পাল্টে ফেলব । নিয়ম কানুন করে একখানা খুব বড় একটা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 তবুও যদি আমরা কিছু বদল আনতে পারে যেমন খাওয়া-দাওয়ার ক্ষেত্রে। তা এই যে আমি প্রত্যেকদিন নিয়ম করে অন্ততপক্ষে আহ ত্রিশ মিনিট হাঁটব বা এটুকু টুকু যদি একটু আমরা বদল আনতে পারি।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

আধ ঘন্টা বা এক ঘন্টা distance এ যারা থা আমাদের অফিসটা যে শুরু হল। তখন আমরা দেখ

তার পাশে আর একটা সাইকেল যাওয়ার জন্য আহ আলাদা করে রাস্তা করে হয়েছে।

তা তোমার যদি করো তার সঙ্গে এটা একটা যোগ হচ্ছে আলাদা করে। আবার তার সঙ্গে তুমি দেখছো যে pollution এর contribution টা তোমার কমে যাচ্ছে। যে পরিবেশ দূষণটা হচ্ছে তাতে কিছু হলেও তো তুমি আহ আহ একটা positive দিক নিয়ে আসতে পারতেছ যে cycle টা নিয়ে তুমি যাতায়াত শুরু করছ যখন এটা বহুবিধ একটা কি বলবো ভালো ফলাফলই দিচ্ছে। তারপরে অনেকেই আবার এটাও করছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কাছাকাছি যারা থাকে ফেরার সময় বা আসার সময় সম্ভব নয় । অফিস থেকে ফেরার সময় অনেকেই যারা খুব কাছাকাছি মধ্যে থাকে আধঘন্টা হাটা বা এক ঘন্টা হাটা যাদের আহ মানে যাদের বাড়ি। তারা কিন্তু হেটেই

সবকিছু বদল যদি তুমি নিয়ে আসো তোমার জীবনে তাহলে সেইটার একটা আহ ভালো আহ ফলাফল কিন্তু সবাই দেখতে পাচ্ছে। আর তার সঙ্গে তোমার খাওয়া-দাওয়া টা একটা খুব বড়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 বা যদি বাইরে খাওয়া দাওয়া করো তাহলে সেটা কি রকমভাবে তোমরা সামঞ্জস্য রাখো দুটোর মধ্যে। কারণ আমাদের থেকে অনেক বেশি তোমরা বাইরের খাওয়া দাওয়া টা বেশি আগ্রহ বেশি তোমাদের। ওই জন্যেই জিজ্ঞেস করছি? হ্যাঁ হ্যাঁ একদম ঠিকঐ বলেছ বাইরের খাওয়া-দাওয়া অবশ্যই সব সময় মুখরোচক লাগে খেতেও ভালো লাগে। কিন্তু সেটা সামঞ্জস্য রাখা উচিত অবশ্যই । সেটা একটা limit এ করা উচিত।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 এবার সেটা হয়তো দুপুরের খাবার হতে পারে। রাতের খাবার কিংবা কখনো হয়তো বিকেলের ছোট কিছু টিফিন। চাটা আমরা প্রায় সময় বাইরে খেয়ে থাকি । সেটা অতটা আমি ধরি না কিন্তু আহ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 normal দৈনন্দিন জীবনে আমাদের খাওয়া উচিত। সাধারণ রান্না করলে তাহলে সেটা আমাদের health এর পক্ষে খুবই ভালো আরকি। সেটা খাওয়াটা উচিত তাহলে শরীরও ঠিক থাকে এবং তাতে পেটও ভরে energy ও সারাদিন থাকে। এছাড়া আমার যেটা মনে হয় যে seasonal fruit যেটা আছে বা seasonal vegetable যেটা সেগুলো আমাদের যথেষ্ট পরিমাণে গ্রহণ করা উচিত । যেই season এ যেই